ঘর তৈরী হচ্ছে। আশেপাশে কাঁচ রাখা আছে। হাফ মানে হাফ তৈরি হয়েছে ঘরটা। পুরো তৈরি হয়নি এখনো বাকি আছে। লোক ভেতরে আরো কাজ করছে। সামনে ঝুড়ি রাখা। জলের পাইপ রাখা।